সামনে একটি গাছ দেখা যাচ্ছে এবং জল সুন্দর ভাবে আছে চতুর্দিকে থেকে সামনের দিক থেকে একটি লেইক এর মতন আছে যেটি ঝর্নার মতন।

এটি একটি মন্দির মন্দিরের সামনের ছবি নেওয়া।

সাথে অন-অনেকগুলি চেয়ার রেখেছে মানুষ আসলে সেখানে বসতে পারবে এবং ওয়াল -এ বিভিন্ন প্রদর্শনীর আকর্ষণীয় চিত্র রাখা আছে।

ঘরের যে দোকানটা দোকানটার সামনে দিয়ে নীল রঙের একটি ডাম রাখা আছে।

এটা একটা বিল্ডিং এর মধ্যে রুম যে রুম টির মধ্যে জিম সেন্টার খোলা হয়েচে।

এখানে একটি বাগান রয়েছে এবং বাগানটির সামনে একটি রাস্তা রয়েছে যে এপাশ থেকে ওপাশেও যায়।

এইটা একটা জেন্টস কাপড়ের দোকান যেখানে ছেলেদের এবং পুরুষের বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায় গেঞ্জি শার্ট প্যান্ট ইত্যাদি ইত্যাদি।

এটি একটি কনপারেন্স হল কনপারেন্স হলটির সামনে একটি স্টেজ রয়েছে যার মধ্যে অনেক জন মানুষ ওঠা বসা করছে এবং পোগ্রাম -টির অনুষ্ঠানটি অনুভব করার জন্য নিজেরা উঠে গিয়েছে।

এবং একটি গাড়ি উল্টো পাশ দিকে হাঁটছে একটা অটো এই পাশ থেকে ওই পাহ যা--